পাশে আমরা বাজনা দেখতে পারছি।

এই দৃশ্যটিতে আমরা দেখতে পাচ্ছি একটি মন্দির।

তার পাশে একটি রাস্তা আছে।

এখানে হলুদ লাল সাদা রঙ করা আছে।

সেখানে নানা ধরনের গাড়ি রয়েছে।

বিল্ডিং -এর ওপর জলের ট্রাঙ্ক দেখা যাচ্ছে।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি কিচেন ।

এই ছবিটিতে আমরা একটি স্কুল দেখতে পাচ্ছি।

এখানে কিছু স্কুল পড়ুয়া দেখা যাচ্ছে।

সেখান দিয়ে অনেক মানুষ চলাচল করছে।

এবং ডানদিকে অনেক ফুল এবং পাতাবাহার গাছ দেখা যাচ্ছে।

এই ছবিটিতে দেখা যাচ্ছে অনেক জল জমে রয়েছে।

এখানে অনেক মানুষ ফটো তুলছে।

এখানে অনেক গাছ দেখা যাচ্ছে।

এই দৃশ্যটিতে দেখা যাচ্ছে একটি বইয়ের দোকান।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি অনেক লোকজন।

সেখানে কিছু টেবিল পাতা রয়েছে।

পেছনে লাল সাদা কাপড় দিয়ে ডেকোরেশন করা আছে।

ওই দূরে একটি স্কুটি দেখতে পাচ্ছি।

এই ছবিটিতে আমরা চায়ের বাগান দেখতে পাচ্ছি।

একটি সাদা ও নীল রঙের।

এখানে কিছু বসার ব্যবস্থা করা আছে।

ওই দূরে লাইট জ্বলছে।

এই দৃশ্যটিতে আমরা কাপড় তৈরির মেশিন দেখতে পাচ্ছি।

যেখানে সাদা ও নীল রং করা আছে একটি বড়ো মাঠ রয়েছে।

এখানে একজন মানুষ দেখা যাচ্ছে।